এবং তারিয়ার মদ্যে সবুরও জিনিস রাখা আছে দেখা যাচ্ছে।

একানে একটি দোকান দেখা যাচ্চে এবং এই দোকানে অনেকজন লোক আসে দেখা যাচ্চে।

এবং উপরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে কয়েক ধরনের কালার করা দেখা যাছ--

এবং একজন মহিলা দেখা যাচ্ছে।

একানে একটি প্রিজের দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।

এবং কয়েকজন লোক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে।